চিরঞ্জিত অত্যন্ত অধৈয্য হইয়া কহিলেন কিঙ্কর, তুমি বড়ো নির্বোধ। যত আমার ভালো লাগিতেছেনা, ততই তুমি পরিহাস করিতেছ। বারংবার বারণ করিতেছি তথাপি ক্লান্ত হইতেছোনা। দ্যাখো সময়ে সকল ভালো লাগে অসময়ে অমৃতও বিস্বাদ ও বিষ তুল্য মনে হয়। যাহাও আমি তোমার হস্তে যে সমস্ত স্বর্ণমুদ্রা দিয়াছি, তাহা কোথায় রাখিলে বলো? কিঙ্কর নাহ মহাশয় আপনি আমার হস্তে কখনোই স্বর্ণমুদ্রা দেন নাই। তখন চিরঞ্জিত কহিলেন, কিঙ্কর আজ তোমার কি হইয়াছে বলিতে পারিনা? পাগলামি চূড়ান্ত হইয়াছে আর নয় ক্ষান্ত হও। বলো স্বর্ণমুদ্রা কোথায়? কাহার নিকটে রাখিয়া আসিলে? সে কহিলো মহাশয়, এখন স্বর্ণমুদ্রার কথা রাখুন। আমার হস্তে স্বর্ণমুদ্রা দিয়া থাকেন, পরে বুঝিয়া লইবেন। সে জন্য আমার তত ভাবনা নাই। কিন্তু কর্ত্রী ঠাকুরানী আজ কাল অতিশয় উগ্রচণ্ডা হইয়াছেন। তাহার উভয়েই তাহার ভয়ে আমি অস্থির হইতাছি। তিনি সত্তর আপনাকে

তিনিও তাহার ভগিনী নিতান্ত আকুল চিত্তে আপনার প্রতীক্ষা করিতেছে। সে সকল কথা শুনিয়া কোপে কোপান্নিত কবলের হইয়া চিরঞ্জিত কহিলেন, আরে দুত্তানু তুমি পুনঃ পুনঃ

আমরা সকলেই কর্ত্রী ঠাকুরানীই বলিয়া থাকি তিনি ভিন্ন। আর কাহারে কাহাকে কর্ত্রী ঠাকুরন বলিবো? তিনি আমার আপনাকে গৃহে লইয়া যাওয়ার নিমন নিমিত্ত পাঠিয়েছেন।

আমি কবে কোন কামিনীর পানি গ্রহ করিয়াছি? যে তুমি বারংবার আমার সহধর্মিনীর উত্তেচ। এখানে আমার বাটি কোথায়? যে আমার বাটিতে লইয়া যাইবার জন্য এত ব্যস্ত হইতেছ? কিঙ্কর শুনিয়া হাম হাস্যমুখে কহিলেন মহাশয়, না যেইরূপ দেখিতেছি তাহাতে আপনারই বুদ্ধিভ্রষ্ট হইয়াছে। আপনি উন্মাদ হচ্ছেন এক কথা কইতেছেন এ সকল কথা কর্ত্রী ঠাকুরানী কর্ণগোচর হইলে, তিনি আপনাকে বিলক্ষণ ভাবে এখানে আপনা আপনকার বাটি আছে কি না এবং কখনো কোনো কামিনীর পানি গ্রহণ করিয়াছেন কি না? অক্লেশে বুঝিতে পারিবেন। যা হউক

কিঙ্কর হতবুদ্ধি হইয়া কহিলো মহাশয়, অকারণে প্রহার করে করেন কেন? আমি কি অপরাধ করেছি? আপনার ইচ্ছা হয় বাটিতে যাইবেন। ইচ্ছা না হয় না যাইবেন। যাহার কথায় লইয়া যাইতে আসিয়াছিলাম তাহার নিকটেই চলিলাম। ইহা কহিয়া কিঙ্কর প্রস্থান করিলেন। এমন কি মনে মনে এই আন্দোলন করিতে লাগিলেন বোধহয় কোনো কৌশল করিয়া কিঙ্করের নিকট হইতে স্বর্ণমুদ্রাগুলি অপহরণ করিয়া দিই, তাহাতেই ভয় উহার বুদ্ধিভ্রষ্ট হইয়া ঘটিয়াছে। নতুবা পূর্বাপর এত প্রলাপ কাব্য উচ্চারণ করিবে কেন? লক্ষ্য তীর্থ ব্যক্তি কখনো এরূপ অস্ম অসংবদ্ধ কথা কহে না। এহ হ হতভাগ্য উন্মাদগ্রস্থ হইলো সকলে বলে জয় জয়ের ফলে ইন্দ্র জালিকা বৃদ্ধ। ইন্দ্র জালিকা বিদ্ধ বিলক্ষণ প্রচলিত। এখানকার লোকে এরূপ প্রচ্ছন্ন বেশে চলে যে, উহাদিগোকে কোনো মতে চিনতে পারা যায় না। উহারা দুর্বি দুর্বিগাহ মায়াজাল বিস্তার করিয়া, বৈদেশিক বৈদেশিক লোকের ধনে প্রাণে উচ্ছেদ সাধন করে। শুনিতে পাই, এখানকার কামি নি রা নিত্যান্ত মায়াবী। বৈদেশিক পুরুষদিগকে অনায়াসে মুগ্ধ কোরিয়া ফেলে।

পান্থনিবাসে যাই এবং জাহাজে অবিলম্বে এই স্থান হইতে প্রস্থান করিতে পারি তাহার উদ্যোগ করি। এখানে আর এক মুহূর্ত থাকা উচিত নহে। চিরঞ্জিত এই বলিয়া নগর দর্শন কৌতুকে বিসর্জন দিয়া আকুল মনে সত্তর গমনে পান্থনিবাস অভিমুখে প্রস্থান করিলেন। কিঙ্করকে প্রতি অবলম্বনে প্রেরণ করিয়া চন্দ্রপ্রভা স্বর্গীয় সহদরাকে সম্ভোষন করিয়া কহিতে লাগিলেন, বিলাসিন দেখো প্রায় চারি দণ্ড হইলো কিঙ্করকে তাহার অনুসন্ধানে পাঠিয়াছি। না এই পর্যন্ত তিনি আসিলেন, না কিঙ্কর ফিরিয়া আসিলো। ইহার কারণ কি কিছুই বুঝিতে পারিতেছিনা? বিলাসিন কহিলেন আমার বোধ হইতেছে কোনো স্থানে নিমন্ত্রণ হইয়াছিল এড়াইতে না পারিয়া তথায় আহার করিয়াছেন। অতএব আর তাহার প্রতীক্ষায় থাকিবার প্রয়োজন নাই। চলো আমরা আহার করি। বেলা অতিরিক্ত হইয়াছে, আর বিলম্ব করা উচিত নয়। আর তোমার একটি কথা বলি, তাহার আসিতে বিলম্ব হইলে তুমি এত বিষন্ন হও কেন? এবং কি জন্যেই বা এত আক্ষেপ করো? পুরুষেরা সকল বিষয়ে সম্পূর্ণ স সতছেত্র স্ত্রী জাতিকে তাহাদের অনুবর্তীনি হইয়া চলিতে হয়। পুরুষ জাতির রোষ বা অন্ত অসন্তোষের ভয়ে স্ত্রী জাতিকে যত সংকুচিত ও সাবধান হইয়া সংসার ধর্ম করিতে হয়। পুরুষ জাতিকে যদি সেরূপ চলিতে হইতো তাহা হইলে স্ত্রী জাতির সৌভাগ্যের সীমা থাকিত না। স্ত্রী জাতি নিতান্ত পরাধীন। সুতরাং তাহাদিগকে অনেক সহ্য করিয়া কাল আহরণ করিতে হয়। তাহাদের অভিমান করা বৃথা। শুনিয়া সতিশয় রোষ দেহে রোষ বশ হইয়া চন্দ্রপ্রভা কহিলেন, স্ত্রী জাতি অপেক্ষা পুরুষজাতি স্বতন্ত্র অধিক হইবে কি কেন? আমি তাহা বুঝিতে পারিনা। বিবেচনা করিয়া দেখিলে স্ত্রী পুরুষ উভয় জাতিরই সমান স্বাতন্ত্র আছে। সে বিষয় ইতর বিশেষ হইবার কোনো কারণ নেই। তিনি আপন ইচ্ছা মতো চলিবেন। আমি আপন ইচ্ছা মতন চলিতে পারিব না। কেন বিলাসিনী ক কহিলেন? কারণ তাহার ইচ্ছা তোমার ইচ্ছার বন্ধন শৃঙ্খলার রূপ। চন্দ্রপ্রভা কহিলেন ও গর্ধব ব্যতিরিক্ত কেউ ওরূপ শৃঙ্খলাবদ্ধ সহ পরিবেশ। বিলাসিনী কহিলেন, দিদি তুমি না বুঝিয়া এরূপ উদ্ধত ভাবে কথা কহিতেছো স্ত্রী জাতির স্বাতন্ত্র অবলম্বন পরিণামে নিয়তিসয় ক্লেশের কারণ হইয়া ওঠে। জলে স্থলে নবমন্ডলে যেখানে দৃষ্টিপাত করো, স্ত্রী জাতির স্বাতন্ত্র দেখিতে পাইবে না। কি জলচর? কি স্থলচর? কি নভোশ্চর? কি এই নিয়ম অনুকরণ করিয়া চলিয়া থাকে। এই সকল কথা শুনিয়া চন্দ্রপ্রভা মৌন মৌন অবলম্বনে কোরিয়া রাখিয়াছে রহিলেন। অনন্তর সম্মিলিত বদনে পরিহাস বচনে কহিলেন, এই পরাধীনতার ভয়ে বুঝি তুমি বিবাহ করিতে চাও না? বিলাসিনী হস্ত উত্তর দিলেন, হ্যাঁ ও কারণ বটে।

পুরুষের আধিপত্য ও অত্যাচার অনায়াসে সহ্য করিতে পারিবেন। বিলাসিনী কহিলেন, পুরুষের অভিপ্রায় বুঝিয়া চলা বিলক্ষণ রূপে অভ্যাস না করিয়া আমি বিবাহ করিবো না। চন্দ্রপ্রভা শুনিয়া হাস্যমুখে কহিলেন, ভগিনী এত অভ্যাস করোনা করো কেন করোনা কেন? কখনোই অবিরোক্ত চিত্তে সংসার ধর্ম নির্বাহ করিতে পারিবে না? পুরুষের পদে পদে অত্যাচার। কত সহ্য করিবে বলো? তুমি পুরুষের আচরণের বিষয় সবিশেষ জানোনা। এ জন্য ওরূপ কহিতেছ। যখন ঠেকিবে তখনই শিখিবে। এখন মুখে ওরূপ বলিতে কি হইবে? বিশেষত পরের বেলায় আমরা উপদেশ দিতে বিলক্ষণ পটু। আপনার বেলায় বুদ্ধিভ্রষ্ট ঘটে, তখন বিবেচনা থাকে না। সহিষ্ণুতাও থাকে না। তুমি এখন আমার ধৈর্য্য অবলম্বন করিতে বলিতেছ। কিন্তু যদি কখনো বিবাহ করো, আমার মতন অবস্থায় এত কত ধৈর্য্য অবলম্বন করিয়া চলো দেখিব? উভয়ে এইরূপ কথোপকথন হইতেছে, এমন সময় কিঙ্কর বিষন্ন বদনে তাহাদের সম্মুখ উপস্থিত হইলো। চন্দ্রপ্রভা জিজ্ঞাসা করিলেন, কিঙ্কর তুমি যে একাকী আসিলে? তোমার প্রভু কোথায়? তাহার দেখা পাইয়াছো কি না? কতক্ষনে গৃহে আসিবেন বলিলেন? কিঙ্কর কহিলো মা ঠাকুরন আমার বলিতে শঙ্কা হইতেছে কিন্তু না বলিলে নয়। এইজন্য বলিতেছি আমি তাহাকে যেরূপ দেখেছি তাহাতে আমার স্পষ্ট বোধ হইলো তাহার বুদ্ধিভ্রষ্ট হইয়াছে। তাহাতে উন্মাদের সম্পূর্ণ লক্ষণ লক্ষিত হইতেছে। আমি কহিলাম কর্ত্রী ঠাকুরনীর আদেশ আমি আপনাকে ডাকিতে আসিয়াছি।

হইতে লাগিলেন। এবং আমার স্বর্ণমুদ্রা কোথায়? বারংবার কেবল এই কথা বলিতে লাগিলেন। আমি কহি কহিলাম আপনি এ পর্যন্ত গৃহে না যাওয়া তে কর্ত্রী ঠাকুরানী অত্যন্ত কুন্ঠিত হইয়াছেন। তিনি সাতিশয় ক্রোধিত হইয়া কহিলেন, তুই কর্ত্রী ঠাকুরানী কোথায় পাইলি? আমি তোর কর্ত্রী ঠাকুরনীকে চিনিনা। আমার স্বর্ণমুদ্রা কোথায় রাখলি বল? এই কথা শুনিয়া চকিত হইয়া বিলাসিনী জিজ্ঞাসিলেন কিঙ্কর এ কথা কে বলিলো? কিঙ্কর কহিল কেন আমার প্রভু বলিলেন? তিনি কহিলেন আমার বাটি কোথায়? আমার স্ত্রী কোথায়? আমি কবে কাহারে বিবাহ করিয়াছি? যে কোথায় কোথায় আমার স্ত্রীর উল্লেখ করিতেছিস। অবশেষে কি কারণে বলতে পারি না? ক্রোধে অন্ধ হইয়া আমায় প্রহার করিলেন। এই বলিয়া সে মুষ্টি প্রহারের চিহ্ন দেখাইতে লাগিলেন। চন্দ্রপ্রভা কহিলেন, তুমি পুনরায় যাও এবং যেরূপে পারো তাহার অবিলম্বে গৃহে লইয়া আসি আইসো। সে কহিল, আমি পুনরায়

যদি তুমি না যাও আমি তোমায় বিলক্ষণ শিক্ষা দেব। যদি ভালো চাও এক্ষুনি চলিয়া যাও। কিঙ্কর কহিলো, আপনি পরে প্রহার করিয়া এই এখান এখান হইতে তাড়াইবেন। তিনি প্রহার কোরিয়া সেখান হইতে তাড়াইবেন। আমার উভয় সংকট কোনদিকেই নিস্তার নেই। এই বলিয়া সে চলিয়া গেলো পর চন্দ্রপ্রভা ঈর্ষা কষায়িত লোচনে সরস বচনে কহিতে লাগিলেন বিলাসিনী, তোমার ভগ্নিপতির কথা শুনিলে এতক্ষন আমার কত এখন কি বলো? শুনলেতো তাহার বাটি নাই, তাহার স্ত্রী নাই, তিনি বিবাহ করেন নাই। আমি কিঙ্কর কে পাঠাইয়া ছিলাম অকারণ তাহাকে প্রহার করা আমার উপর অবজ্ঞা প্রদর্শন মাত্র। আমি ইদানিং তাহার চক্ষুশূল হইয়াছি আম আমরা আমরা তাহার প্রতীক্ষায় এত বেলা পর্যন্ত অনাহারে রহিয়াছি। তিনি অন্যত্র আমোদ আল্লাদ কাল কাটাইতাছেন। তুমি যা বলো এখন তার উপর আমার বিলক্ষণ সন্দেহ হয়। আমি তার নিকট কি অপরাধিনী কো হইয়াছি? বলিতে পারিনা। আমি কিছু তত রূপহীন বা গুণহীন নোই। যে তিনি আমায় এত ঘৃণা করিতে পারেন। অথবা কার দোষ দিবো? সকলি আমার অদৃষ্টের দোষ। ভগিনীর ভাব দর্শন করিয়া বিলাসিনী কহিলেন, দিদি ঐশা ত্রিলোকে অতি বিষম ছিদ্র। ওই ঐশার বশবর্তী হইলে স্ত্রীজাতিকে যাবজ্জীবন দুর্ভাগিনী হতে হয়। অতএব এরূপ শত্রু কে অন্তঃকরণ হইতে একেবারে অপসারিত করো। এই কথা শুনিয়া যারপরনাই বিরক্ত হইয়া চন্দ্রপ্রভা কহিলেন, বিলাসিনী ক্ষমা করো আর তোমার আমায় বুঝাইতে হইবে না। অত এত অত্যাচার সহ্য করা আমার কম্ম নয়। আমি তত নিরভিমানী হইতে পারিবো না। যে তাহার এইরূপ আচরণ দেখিয়াও আমার মনে অম্মুখ আমার মনে অম্মুখ জন্মিবে। জন্মিবে না ভালো বল দেখি যদি আমার প্রতি পূর্বের মতো অনুরাগ থাকে তো তিনি কি এতক্ষনে গৃহে আসিবেন না? না অকারণে কিঙ্করকে প্রহার করিয়া বিদায় করিতেন? তুমি তো জানো আজ কতদিন হইলো আমার একছড়া হার গরাইয়া দিবেন বলিয়াছেন, সেই অবধি আর এখনও তাহার কি হারের কথা শুনিয়েছ? বলিতে কি এত হতাদর হইয়া বাঁচা অপেক্ষা মরা ভালো? যেরূপ হইয়াছে এবং উত্তরোত্তর যেরূপ হইবে তাহাতে আমার অদৃষ্ট কত কষ্ট প্রকাশে বলিতে পারি না? হেমকূটের চিরঞ্জিব আকুল হৃদয়ে পান্থ নিবাসে উপস্থিত হইয়া, তথাকার অধ্যক্ষকে কিঙ্করের কথা জিজ্ঞাসা করিলেন। তিনি কহিলেন, প্রায় চারি দণ্ড হইলো সে এখানে আসিয়াছে? কিন্তু এবং আপনি তাহার হস্তে যে স্বর্ণমুদ্রা দিয়েছিলেন তাহা সিন্দুকে বন্ধ করিয়া রাখিয়াছে। পরে অনেক্ষন প্রতীক্ষা করিয়া বিলম্ব দেখিয়া সে এইমাত্র আপনার অন্নেষণে গেলো। এই কথা শুনিয়া সংশয় রূপ হইয়া চিরঞ্জিত মনে মনে কহিতে লাগিলো যেরূপ বলিলেন, তাহাতে আমি স্বর্ণমুদ্রা সহিত কিঙ্করকে আপন হইতে বিদায় করিলে পর তাহার সহিত আমার আর সাক্ষাৎ বা কথোপকথন হওয়া সম্ভব নয়। কিন্তু আমি তাহার সহিত কথোপকথন করিয়াছি। এবং অবশেষে প্রহার পর্যন্ত করিয়া তাড়াইয়া দিয়াছি। অধক্ষ বলিতেছেন যে, সে এইমাত্র পান্থনিবাস হইতে নির্গত হইয়াছে। এ কিরূপ হইলো কিছুই বুঝতে পারিতেছি না? মনোমধ্যে এই আন্দোলন করিতেছে এমন সময় হোমকুটের কিঙ্কর তাহার সম্মিলিত হইলো। তাহাকে দেখিয়া পাইবা মাত্রই চিরঞ্জিত জিজ্ঞাসা করিলেন, কেমন কিঙ্কর? তোমার পরিহাস প্রবৃত্তি নির্বিত পাইয়াছে অথবা সেইরূপ রহিয়াছে। তুমি মার্ খাইতে বড়ো ভালোবাসো। অতএব আমার ইচ্ছা তুমি আর খানিক আমার সঙ্গে পরিহাস করো। কেমন আজ আমি তোমার হস্তে স্বর্ণমুদ্রা দিই নাই। তোমার কর্ত্রী ঠাকুরন আমায় লইয়া যাইবার জন্য পাঠাইয়াছেন আমার বাস। তোমার বুদ্ধিভ্রষ্ট হইয়াছে নতুবা পাগলের মতন আমার জিজ্ঞাসার উত্তর দিতে না। কিঙ্কর শুনিয়া চকিত হইয়া কহিলো, সেকি মহাশয় আমি কখন আপনার নিকট ও সকল কথা বলিলাম? চিরঞ্জিত কহিলেন কিছু পূর্বে। বোধহয় এখনো আধঘন্টা হয় নাই। কিঙ্কর বিস্ময় দৃষ্ট হইয়া কহিলেন, আপনি স্বর্ণমুদ্রার খাপ খালি আমার হস্তে দিয়া এখানে পাঠাইলেন। পর এই আপনকার সঙ্গে তো আর আমার দেখা হয় নাই। চিরঞ্জিত অত্যন্ত কুপিত হইয়া কহিলেন, দূর্দান্ত আর আমার সঙ্গে দেখা হয় নাই বটে তুমি বারংবার বলিতে লাগিলেন, আপনি আমার হস্তে স্বর্ণমুদ্রা দেয়েন নাই কর্ত্রী ঠাকুরন আপনাকে লইয়া যাইতে পাঠিয়েছেন। তিনিও তাহার

অবশেষে চিরঞ্জিত কৌতুক করিতেছেন বিবেচনা করিয়া কহিল মহাশয় এতদিন পর আপনার যে পরিহাস প্রবৃত্তি নিয়ে আমি অত্যন্ত আল্লাদিত হইলাম। কিন্তু এ সময় এ পরিহাস করিতেছেন কেন? তাহার মর্ম বুঝিতেছি না? অনুগ্রহ করিয়া তাহার কারণ বলিলে আমার সন্দেহ দূর হয়। চিরঞ্জিত কহিলেন আমি পরিহাস করিতেছি না তুমি পরিহাস করিতেছ? আর তোমার দূর্মতি হয় ঘটিয়াছে। তখন যতপরোনায় কি বিরক্ত করিয়াছ? এখন আবার বলিতেছ আমি পরিহাস করিতেছি? এই তোমার দুর্মতির ফল ভোগ করো, এই বলিয়া তিনি তাহাকে ক্রোধ ভরে বিলক্ষণ প্রহার করিলেন। এইরূপ প্রহার প্রাপ্ত হইয়া কিঙ্কর কহিলো, আমি কি অপরাধ করিয়াছি? যে আপনি আমায় এত প্রহার করিলেন। চিরঞ্জিত কহিলেন তোমার কোনো অপরাধ নয়, সকল অপরাধ আমার। ভৃত্যের সহিত প্রভুর যেরূপ ব্যবহার করা উচিত তাহা না করিয়া আমি যে তোমার সঙ্গে সৌভাগ্য ভাবে কথা কই এবং সময়ে সময়ে তোমার পরিহাস শুনতে ভালোবাসী, তাহাতেই তোমার এত আস্পর্ধা বেড়েছে। তোমার সময় অসময় বিবেচনা নাই। যদি আমার নিকট পরি ভাস করিবার ইচ্ছা থাকে, আমি এখন কি ভাবে থাকি তাহা জানো ও অনুসন্ধান চ চলিতে আরম্ভ করো। নতুবা প্রহার দ্বারা তোমার পরিহাস আহ রোগের শ্রাদ্ধি করিব। কিঙ্কর কহিল, আপনি প্রভু প্র প্রহার করিলেন করুন, আমি দাস অনায়াসে সহ্য করিলাম। কিন্তু কি কারণে প্রহার করিলেন? তাহা না বলিলে কিছুতেই ছাড়িব না। চিরঞ্জিত এই সময় দুটি ভদ্র স্ত্রীলোককে তাহার দিকে আসিয়া দেখিয়া কহিলেন, আরে নির্বোধ স্থির হও। এখন আরও সকলে কথা কৈহ না। দুটি ভদ্র বংশের স্ত্রীলোক বোধহয় আমার নিকটই আসিয়া আসিতেছে। জয়স্থলে কিঙ্কর সত্তর প্রতিগমন না করাতে চন্দ্রপ্রভা নিতান্ত অধৈয্য হইয়া ভগিনীকে তাহারে লইয়া স্ত্রীয়ের প্রতি চিরঞ্জিতের অনশনের নির্গত হইয়াছে। ইতস্ততঃ অনেক অনুসন্ধান করিয়া পরিশেষে পান্থনিবাসে উপস্থিত হইয়া তিনি হেমকুটির চিরঞ্জিত ও কিঙ্করকে দেখিতে পাইলেন এবং তাহাদিগকে জয়স্থানের চিরঞ্জিত ও কিঙ্করের স্থির করিয়া নিকট নি নিকটবর্তিনী হইলেন হেমকূটের চিরঞ্জিত ইতিপূর্বে ইয়োগ বৃদ্ধ কিঙ্করের উপর অত্যন্ত কোপান্নিত হইয়াছেন। এক্ষণে বিলক্ষণ যত্ন পাইলেন। তথাপি ত্বদীয় উগ্র ভাবে একবারে তিরোভাব হইলো না। চন্দ্রপ্রভা তাহার মুখের দিকে দৃষ্টি সঞ্চারণ করিয়া কহিলেন, অভিমান ভরে কহিতে লাগিলেন না আমায় দেখিলেই তোমার ভাবান্তর উপস্থিত হয় তোমার বদনে রোজ ও অসন্তোষ বিলক্ষণ প্রকাশ পাইতেছে। যাহারে দেখিলে সুখদয় হয় তাহার নিকট কিছু এই ভাব অবলম্বন করোনা। আমি এখন আর সেই চন্দ্রপ্রভা নই তোমার পরিনিতা বই উম বনিতাও নই। পূর্বে আমি কথা কহিলে তোমার কর্ণে অমৃত বর্ষণ হইতো। আমি দৃষ্টিপাত করিলে তোমার নয়ন যুগলে প্রতি রসে পরিপূর্ণ হইতো। আমি অস্পর্শ করিলে তোমার সর্ব শরীর ধুলোকিত হইতো। আমি হস্তে করিয়া না দিলে উপ দয় দেওয়া আহার সামগ্রীও তোমার সুস্বাদ বোধ হইতো না। তখন আমাবই আর জানিত না। আমি ক্ষণকাল নয়নের অন্তরাল হইলে দশদিক শুন্য দেখিবে। এখন সেসব দিন গত হইয়াছে। কি কারণে এ বিষ বিষদৃশ্য ভাবান্তর উপস্থিত হইলো বলো? আমার নিতান্ত তোমার গত প্রাণ। তুমি বই এ সংসারে আমার আর কে আছে? তুমি এত নির্দয় হইলে আমি কেমন করিয়া প্রাণ ধারণ করিব? বিলাসিনীকে জিজ্ঞাসা করো, ইদানিং আমি কেমন মনের সুখে আছি?

শরীর শীর্ণ হইয়া যাইতেছে। আমি স্পষ্ট দেখিতেছি আমার ওপর তোমার আর সে অনুরাগ নাই। যাহার ভাগ্য ভালো এখন সে তোমার অনুরাগ ভাজন হইয়াছে। আমি দেখিয়া শুনিয়া জীবন মৃত হইয়া আছি। দেখো আর নির্দয় হইও না। আমার মর্মান্তিক যাতনা দিও না। বিবেচনা করো কেবল আমি যে যন্ত্রনা ভোগ করিব এরূপ নহে। সেই সকল কথা ব্যক্ত হইলে তুমিও ভদ্র সমাজে হেও হেহ হইবে। চন্দ্রপ্রভার আক্ষেপ ও অনুযোগ শ্রবণ করিয়া হিমকুটে বাসি চিরঞ্জীব হতবুদ্ধ হইলেন এবং কি কারণে অপরিচিত ব্যক্তি পতি সম্ভাষণ ও প্রতিকৃত অনুচিত আচরণের

এই বিবেচনা করিয়া তিনি বিস্ময়কর লোচনে মৃদু বচনে কহিলেন, অগ্নি বরণ অগ্নি বরবর্ণিনী আমি বৈদেশিক ব্যক্তি জয়স্থানে আমার বাস নয়।

তাহার এক কণাও বুঝিতে পারিলাম না। বিলাসিনী শুনিয়া আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, ও কি হে? তুমি যে আমায় একবার অবাক করিয়ে দিলে। হটাৎ তোমার মনের ভাব এত বিপরীত হইলো কেন? যাহাও ইতিপূর্বে আর এখনও দিদির উপর তোমার এভাব দেখি নাই। দিদির অপরাধ কি? আহারের সময় বৈহা যায় এজন্য কিঙ্করকে তোমায় ডাকিতে পাঠিয়েছিলাম। একথা বলিবা মাত্র চিরঞ্জিত কহিলেন, কিঙ্কর কে? কিঙ্করও চকিত হইয়া কহিল কি আমাকে? এখন চন্দ্রপ্রভা কোপাবিষ্ট হইয়া কহিলেন, হ্যাঁ তোমাকে? তুমি উহার নিকট হইতে ফিরিয়া গিয়া বলিদি, তিনি প্রহার করিলেন বলিলেন আমার বাটি নাই আমার স্ত্রী নাই এখন আবার যেন কিছুই জানোনা? এইরূপ ভান করিতেছ। চিরঞ্জিত শুনিয়া ঈষৎ কুপিত হইয়া কিঙ্করকে জিজ্ঞাসা তুমি এই স্ত্রীলোকের সহিত কথোপকথন করিয়াছিলে? সে কহিলো না মহাশয় আমি উহার সঙ্গে কোনো কথোপকথন কথা কখনো কথা কোহিনা। কথা কহা দূরে থাকুক ইহার পূর্বে আমি উহারে কখনো দেখি নাই। চিরঞ্জিত কহিলেন, দুর্দান্ত তুমি মিথ্যে বলিতেছ। উনি যে সকল কথা বলেছেন তুমি আপনে গিয়া আমার নিকট অবিকল ওই কথাগুলো বলিয়াছিলে। সে কহিল, না মহাশয় আমি কখনো বলি নাই জন্মাবোচ্ছিন্নে আমি উহার সহিত কথা কই নাই। চিরঞ্জিত কহিলেন তোমার সঙ্গে যদি দেখা ও কথা না হইবে, উনি কেমন করিয়া আমাদের নাম জানিলেন? হেমকুট বাসি চিরঞ্জিত ও কিঙ্করের কথোপকথন শুনিয়া চন্দ্রপ্রভা জোটপড়ান্নিত ক্ষুব্ধ হইলেন এবং চিরঞ্জত কে সেই প্রতি জয় জয়স্থল বাসি চিরঞ্জিত কে সম্ভাষণ করিয়া আক্ষেপ বচনে কহিতে লাগিলেন, না যদিও আমার উপর বিরাগ জন্মিয়া থাকে চাকরের সঙ্গে ষড়যন্ত্র করিয়া এইরূপ অপমান করা উচিত নহে। আমি কি অপরাধ করিয়াছি যে এরূপ ছল করিয়া আমার এত লাঞ্ছনা হইতেছে তুমি কখনোই আমার পরিত্যাগ করিতে করিতে পারিবে না তুমি যা ভাবনা কেন আমি তোমার বই আর জানিনা। যাবৎ এ দেহে প্রাণ আর থাকিবে তাবৎ আমি তোমার বই আর কারো নই। আমি জীবিত থাকিতে তুমি কখনো অন্যের হইতে পারিবে না। তুমি দিবাকর আমি কমলিনী। তুমি শশীধর শশধর আমি কুমুদিনী। তুমি জলধর আমি সৌদামিনী। তুমি পরিত্যাগ করিতে চাহিলেও আমি তোমায় ছাড়িব না। অতএব আর কেন? গৃহে চলো। কেন অনর্থক লোক হাসাইবে বলো। এ সকল কথা শুনিয়া চিরঞ্জিত মনে মনে কহিতে লাগিলেন এ কি দায় উপস্থিত? কেহ কখনো এমন বিপদে পরে না। এত পতি কেন আমায় সম্মান সম্ভাষণ করিতেছে? যেরূপ ভাবভঙ্গি দেখিতেছি তাহাতে বৈদেশিক লোক পাইয়া পরিহাস করিতেছে। সে রূপও প্রতীকী হইতেছে না। আকার প্রকার দেখিয়া স্পষ্ট বোধ হইতেছে এ সমভ্রান্ত লোকের কন্যা সামান্য কামিনী নহে। আমি নিতান্ত অপরিচিত বৈদেশিক ব্যক্তি। আমাকে পতি কেন সম্ভাষণ করে কেন? আমি কি নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখিতেছি? অথবা ভৃতাবেশ অসৎ ও আমার বুদ্ধিভ্রষ্ট ঘটিয়াছে তাহাতেই এরূপ দেখিতেছি ও শুনিতেছি। যাহাহোক কোনো অনির্ণীত হেতু বশত আমার দর্শন শক্তি ও শ্রবণ শক্তি সম্পূর্ণ বৈলক্ষন ঘটিয়াছে। তাহার কিছুমাত্র সংশয় নাই। এখন কি উপায় এই হইতে নিষ্কৃতি পাওয়ার? এইসময় বিলাসিনী কিঙ্করকে কহিলেন, তুমি সত্তর বাটিতে গিয়া ভৃত্য দিগকে সমস্ত প্রস্তুত করিতে বলো। আমরা যাইবা মাত্র আহার করিতে বসিব। তখন কিঙ্কর চিরঞ্জিতের দিকে দৃষ্টিপাত করিয়া অস্থির লোচনে আকুল বচনে কহিতে লাগিল, মহাশয় আপনি সবিশেষে না জানিয়া কোথায় আসিয়াছেন? এ বড় সহজ স্থান নহে। এখানকার সকলই মায়া সকলই ইন্দ্রজাল। আমার সহজে নিষ্কৃতি পাইবো বলে মনে বোধ হয় না। সে রঙ্গ দেখিতেছে প্রাণ

নিস্তার পাইবো মনে করিবেন না। যেই অশুভ ক্ষনে এই দেশে পদার্পন করিয়াছিলেন। যেরূপ দেখিতেছি ইহাদের মতের অনুবরদী হইয়া না চলিলে নিঃসংশয় প্রাণ সংশয় ঘটিবে।

জানি। আর তোমায় সে বিষয় নৈপুণ্য দেখাইতে হইবেক না। আমরা অপ উপস্সিত হইয়াছি। এক্ষণে ক্ষান্ত হও যা বলি তা শোনো। শুনিয়া সাতিশয় শঙ্কিত হইয়া কিঙ্কর চিরঞ্জিতকে কহিল মহাশয়, আমার বুদ্ধি লোপ হইয়াছে। এখন কি করিবেন করুন? চিরঞ্জিত কহিলেন, কেবল তোমার নয় আমিও দেখিয়া শুনিয়া তোমার মতো হতবুদ্ধি হইয়াছি। তখন চন্দ্রপ্রভা চিরঞ্জিতের হস্ত ধরিয়া, আর কেন? গৃহে চলো। চাকর মনিবের যন্ত্রনা করিয়া আজ আমার যথেষ্ট লাঞ্ছনা করিলেন। সময় অতীত হইয়া গিয়াছে আর বিলম্ব করে কাজ নাই। তিনি তাহাকে এই বলিয়া বলপূর্বক গৃহে লইয়া চলিলেন।